এই ছবিটিতে দেখতে পাচ্ছেন একটি বড়ো পার্ক -এর ছবি পার্ক -এর মাঝখানে একটি-ই বড়ো ঝিলের মতো রয়েছে এবং ঝিলটি রেলিং দিয়ে চেন দিয়ে সুন্দর করে গাছ দিয়ে ঘেরা রয়েছে।

কারখানাটি যথেষ্ট বড়ো এবং লেবার -এরা যথেষ্ট কঠিন পরিশ্রমিক কাজ করছে দেখে বোঝা যাচ্ছে।

এই ছবিটিতে দেখতে পাচ্ছেন সামনে একটি বিল্ডিং এর ছবি এবং সেখানে লেখা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অর্থাৎ ভিতরে সম্ভবত স্টেট ব্যাঙ্ক এর ব্রাঞ্চ রয়েছে এবং সামনে এ.টি.এম রয়েছে স্টেট ব্যাঙ্ক এরই।